উৎকর্ষিণী এবং এই ছবিটি সকালবেলা তোলা হয়েছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি--

লেখা আছে একটি সাদা স্টাফ এর উপর।

এটি এবং এটি অনেক উচ্চতাতে অবস্থিত এবং এটার নিচে দিয়ে অনেক চারিদিকে--

আর একটি বড়ো কম্পিউটার মনিটর এবং তার পাশেই সি.পি.ইউ রাখা আছে ।

একটা বড়ো কলিপ্সবল গেট দেখা যাচ্ছে এবং তার উল্টো দিকে একটি ছোটো--

হুম এটি একটি উত্তর পান মার্কেট -এর সামনের ছবি ।

বা আমরা দেখতে পাচ্ছি যে নিক্কো পাহা নিক্কো ওয়াটার পার্ক সামনে--

ছবিতে দেখা যাচ্ছে যে এটি একটি ঘরের ভেতরের ছবি এবং ঘরটির ভিতরে এপাশে ওপাশের মধ্যিখানে--

ব্ল্যাক কালার এর টুপি পরে আছে এবং তার গায়ে মোদী কোটস সেটি যেটি রং হচ্ছে বুলু কালার এর--

এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন ব্যাক্তি কমলা রঙের শার্ট পরে কৃষ্ণন অ কৃষ্ণনগর গ্রামীণ হসপিটাল -এর ভিতরের দিকে--

গোছা রাখা আছে দুপাশে এবং তার পাশে অনেক গুলো জিনিস লেখা আছে এবং এই ছবিটি --

এই ছবিতে দেখা যাচ্ছে এটি একটি বড়ো এলাকা নিয়ে তৈরী।

এটি একটি প্রদর্শনী করার জায়গা এবং এটি--

এবং প্রতিটা জায়গায় অ্যা গোল করে একটা অংশ খালি করে রাখা আছে এবং এই ছবিটি সকালবেলা তোলা হয়েছে।

এই রাস্তার পাশেব্রিল নীল সাদাতে এবং তার ঠিক অ্য উল্টো অ্য তার ঠিক পাশে।

এই ছবিতে দেখা যাচ্ছে এটি জ রাত্রিবেলা তোলা হয়েছে এবং এটি প্রসাবগার এর সামনে তোলা হয়েছে।